একটি হিরো গ্ল্যামার বাইক আছে এবং একটি মোটর দেখতে পাচ্ছি।

সাইটে এটি কিছু ফুল গাছ দেখতে পারছি একটি ল্যাম্প পোস্ট দেখতে পারছি।

তিনতলা বাড়ি উম সাইটে -এ একটি দেওয়াল আসে ইঁটের দেওয়াল।

এখানে কিছু কাচের টেবিল এবং চেয়ার দেখতে পাচ্ছি।

এটি একটি টিনের ঘরের মধ্যে মেশিন দেখতে পাচ্ছি।

এটি এটি একটি পার্ক এবং পার্কের মাঝখানে জল জলের একটা ফুলকি আছে।

আগে যে নীচটা আছে ওটা পাকা।

পাকার মধ্যে শ ডিজাইন করা মানে কিছু ঘাস বসানো আছে.

এই মন্দিরের সামনে কিছু দুইটা লোক বইসা আছে.

তারপর পোস্টারে আছে ডঃ বি আর আম্বেদকর এবং সাইডে আছে আঃ প্লোটো.

কিছু বসবার হুম বসবার উম আসবাবপত্র আছে.

চায়ের দোকানের নাম হচ্ছে ইটস ম্যাজিক টি .

চা মানুষ যে পাত্রে খায় সেটি এব মাটির।

কিছু জেরক্সের পেপার দেখতে পাচ্ছি.

বাঁধের উপরে কুমিরটি বসি আচে.

ম-মূর্তি লাগানো আছে কিছু অ্যা কিছু ল্যাম্পপোস্ট লাগানো আছে কিছু লাইট আছে.

কিছু সিরাপ রাখানো আছে।

দোকানের ভিতরে একটি মানুষ দাঁড়িয়ে আছে.

কিছু এখানে এই অ্যালকোহলের বোতল আছে অনেক একললের বোতল আছে।

একটি বাইক দেখতে পাচ্ছি কিছু শাটার দেখতে পাচ্ছি ঘর দেখতে পাচ্ছি।

জ্বালানি কাঠ রাখা আছে এবং টিনের বেড়া দেওয়া আছে.

গাছ দেখতে পাচ্ছি কিছু টিনের ঘর দেখতে পাচ্ছি .

এখানে একটি পোস্টার দেখতে পাচ্ছি মোবাইল সেল সার্ভিস টেকনো চার্ট .

রাখানো আছে আলনা রাখানো আছে।

এটি একটি শপিংমল এবং উম শ-শপিং মলের মধ্যে অনেকগুলো লাইট জ্বলছে .

অনেক কার্টুন আছে ছোট বড়ো মাঝারি কালো কিছু বই দেখতে পাচ্ছি।

বৃষ্টির মধ্যে ছাতার নীচে একটি টেবিল এবং দুটি চেয়ার দেখতে পাচ্ছি .

কিছু টব আছে সাজানো কিছু লাইট আছে ওইদিকে কিছু একটি বাড়ি আছে.

কোচিংয়ের নীচটা পাকা পীচের আঃ করানো আছে এবং অনেক বড় মাঠ মাঠের মধ্যে সবুজ ঘাস বিছানো আছে .

জানলা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেটি বাঁধানো আছে.

লাল সাদা নীল কালো হলুদ.

কুল -টি দু তলায় স্কুল এ--

স্কুল -এর সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে।

প্রত্যেকের মুখে মাক্স পরানো কিছু লোক চশমা পরেছে.

অ-অনেক পুরনো গাড়ি এবং গাড়ির মধ্যে নাম্বার প্লেট দেওয়ানো আছে একটি হলুদ নাম্বার প্লেট ।

বোর্টের মধ্যে তিনজন তিনজন করে আছে সেগুলো যাওয়া আসা করতেছে।

এটি একটি রাস্তার সামনে একটি টিনের বাড়ি দেখতে পাচ্ছি .

কিছু সবুজ পাত দেখতে পাচ্ছি .

এটি একটি পার্ক এবং সুন্দর একটি রাস্তা আছে ছাইডে .

বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছি দুইটা।

পাহাড়ের নীচে কিছু জঙ্গল দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি।

একটি নদী দেখতে পাচ্ছি শুকনা নদী।

এদিকে তিনটি আম গাছের এখানে টব লাগানো আছে আমগাছ লাগানো আছে ।

এটি একটি বিয়ে বাড়ি এবং এখানে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে।

একটি বাচ্চা হাসে ও মাথায় টুপি দিয়ে .

ছোট ছোট পাথর দেখতে পাচ্ছি এবং লোহার কিছু সামান দেখতে পাচ্ছি .

একটি স্বামী বিবেকানন্দের ছ ছবি দেখতে পারছি।

এটি একটি পিকনিক এস্পট ।

এটি একটি মোবাইল শপ এবং ঘরটি ছোট মনে হচ্ছে এবং এখানে দুইটি ফ্যান আছে।

উম এটি একটি ছো-ছোটো রাস্তা এবং অনেক লো-লোক দাঁড়িয়ে আছে .